গাছ আর ব্রিজ আছে। গাছটাতে রং করা আছে ব্লু আর সোদা। আর তারপরে একটি ট্রাক্টর এর ডালাটো দেখাইছে।

কি কইরছে তারপরে এরা সাইকেল পার করা আছে মেলায় বাইক ই স্কুটি সাইকেল তারপরে একটি--

এই ফটো তো লাগছে একটি ঘরের উপর থেকে তুলেছে এ টু তে একটি খুব বড় বিল্ডিং দেখা যাচ্ছে সাদা রংয়ের।

ও কা-আ-র মেলায় লোক চলছে খুব বড় বড় বিল্ডিং সাদা মতন দেখাচ্ছে এধার ও--

কত লাইট জ্বলছে এটোতে উম একটি বেঞ্চ আছে এটোতে মে মেলাই বেঞ্চ আছে ।

এটি একটি ট্যুরিজিয়া প্লেজার বটে। এধারে নীচুতে মেলায় হারা হারা ঘাস আছে।

এই ফটো টা একটি ট্যুরিজিয়া প্লেস এর বটে এটাতে খুব পরান--

এটোতে কাজ চলছিল। উহার পাশে একটি ব্লু রংয়ের বিল্ডিং আছে। এয়ার পাশে মেলায় তার বার করেছে।

ফটোটা লাগছে একটি ড্যামের বটি। এটাতে দুজনা দাড়াইছে একটি ছেলা একটি বউ লোক দাঁড়াইছে।

এটোতে সাইড -এ সাইড -এ সিসা লাগা আছে। আর সামনেতে গ্রাউন্ড আছে গ্রাউন্ড -এ মেলায় ঘাস আছে।

এটাতে লোক এধার এধার গেছে। এটাতে একটি বড় মত পোস্টার লাগা আছে। একটি লোক আরএকটি মীন বসে আছে পোস্টার টাতে।